এও বক্স রাখা রয়েছে পাশে কিছছু চেয়ার রয়েছে।

এখানে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার চোখ দেখা যাচ্ছে পিছনে অনেক বড় বড় ঘাস দেখা যাচ্ছে।

উপরে অনেক জানলা রয়েছে জানলা গুলিতে গ্রিল লাগানো রয়েছে।

জিম সেন্টার -টিতে অনেক কিছু জিম করার সরঞ্জাম রয়েছে।

এখানে একটি গেট রয়েছে গেটটি দিয়ে এদিকে দেখা যাচ্ছে একটি লোক বাইক নিয়ে আসতেসে।

একটি কারের এর সামনের দিক খোলা হয়েছে তার পাশে একটি লোক লাইটে এ হাত দিয়ে রয়েছে তার সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।